তারপরে সাজানোর জিনিস আছে.লোক ফিরছে আবার যাচ্ছে

বা ভরতেছে গাড়ী ঘুরাচ্ছে ধরে আছে বা একজন দাঁড়িয়ে আছে বস্তা টেনে তুলছে বালি ছুড়েছে সবুজ ।

একটা বড়ো বা-আড়ি আছে বাড়ির মধ্যে একটা বয়স গাড়ি দাঁই রে আছে চার ছ খানা যে জা জানলা আছে একটা একটা মু পাথর মূর্তি বসানো আছে একটা বয়স্ক লোক বসে একটা ছেলে আছে।

রোদে রাস্তায় রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে রাস্তার দু পাশে--

ওপারের রাস্তা দিয়ে একটা কালো রঙের গাড়ি যাচ্ছে। যেই গাড়িটা পের হচ্ছে তার ওপরে একটা বোর্ড টাঙা আছে । বোর্ড -এ বড় বড় ইংরাজিতে লেখা আছে ।

খেলার মাঠ মাঠে লেখা আছে চুন দিয়ে সেভেন বা ডোরা-ডোরা কোরে দাগ কাটা আছে লাইট জ্বলছে গাছ-পালা আছে।

বাজার রাস্তার ধারে বাজার আছে। বাজারের ধারে ধারে দুটো বিল্ডিং আছে। বাজারে ব্যাগ আছে স্কুটি আছে সাইকেল আছে রিকশা আছে।

একটা অফিস আছে অফিসের অনেখ রকম নানা র- পাঁচ ছটা চিয়ার আছে তার বাইরে লাইভ শোকেস আছে শোকেসে অনেক রকম ফাইল আছে একটা--